আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বড় বিল্ডিং রয়েছে।

বিল্ডিংয়ের সামনে একটি ফাঁকা মাঠ দেখা যাচ্ছে।

বিল্ডিংটির উপরে কিছু লোকজন কাজ করছে।

নদীর সামনের দিক দিয়ে ছোট ছোট পাথরের টুকরো পড়ে রয়েছে।

বাইরের দিকে আবার অনেকগুলো বাইক স্কুটি স্টেন্ড করে রাখা আছে।

ভিতরের দিকে গেটে অনেকগুলো বেলুন রয়েছে।

অফিস -টির ভিতরে কিছু লোকজন চেয়ার -এ বসে রয়েছে।

দোকানটির ভিতরে সাধারণত কম্পিউটারের কাজ করানো হয়।

মাঠে অনেকগুলো ছোট ছোট পাতা পড়ে রয়েছে।

ট্রাক্টরে অনেকগুলো টাইলস উঠানো হচ্ছে লোড করা।

উপরের দিকে অনেকগুলো লাইট জ্বলতে দেখা যাচ্ছে।

নীচের দিকে অনেকগুলো বইখাতা সাধারণত গীতা আর ওইগুলোই হবে প্যাকিং করা।

হাসপাতালের ভিতরে অনেকগুলো বেড রয়েছে বেডগুলো সব খালি পড়ে রয়েছে।

সামনে একটি ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজ টিতে গেট বন্ধ।

পুলটির সাইডের দিকে দুটো লোক দাঁড়িয়ে রয়েছে।

মাঠের চারপাশে ছোট ছোট অনেকগুলো ফুলের গাছ লাগানো আছে।

দূরের দিকে দেওয়াল রয়েছে দেওয়ালের সাইড দিয়েও আবার অনেকগুলো গাছপালা জঙ্গলঝাড় রয়েছে।

পিছনের দিকে স্কুলের অনেকগুলো নাইরকেলের গাছ রয়েছে।

বাড়িটির মাঝখানে একটি নদী রয়েছে নদী বলতে এটা পুকুর।

পুকুরটির ভিতরে সাইড দিয়ে অনেকগুলো নোংরা আবর্জনা রয়েছে।

সামনের দিকে একটি গাছ রয়েছে গাছটির উপরে কিছু লাইট লাগানো আছে।

নদীর কিনারে একটি নৌকো রয়েছে নৌকোর উপরে দুটো লোক দাঁড়িয়ে চারপাশের আবহাওয়াটা ফিল নিচ্ছে।

সাইডের দিকে আবার কিছু লাইনের পোল দেখা আছে।

চারপাশে অনেকগুলো জানলা রয়েছে জানলার সামনে দুটো লোক দাঁড়িয়ে রয়েছে।

একটি পোস্টার লাগানো উৎসব নামে পোস্টারটি নিচে এদিকে ছোট ছোট দুটো ঝাউ গাছ দেখা যাচ্ছে।

উপরের দিকে ছোট ছোট লাইট লাগানো আছে আবার ।

মজিদের ভিতরে কিছু লোকজন বসে নামাজ পড়ছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বড় স্কুল রয়েছে।

স্কুলটির নীচের দিকে একটি গ্রিলের গেট রয়েছে গেটটি বন্ধ।

উপরের দিকে লাইনের তাড় দেখা যাচ্ছে।

দিকে আবার কিছু চার্জার রয়েছে।

সামনে একটি গেট রয়েছে বাট গেটটি বন্ধ।

সামনে কিছু গেট দেখা যাচ্ছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বড় উম ফ্ল্যাট রয়েছে সব ফ্ল্যাট গুলো সব বড় বড়।

উপরের দিকে কিছু পোস্টার লাগানো আছে।

সাইডের দিকে লাইট জ্বলতে দেখা যাচ্ছে আবার ফ্রিজ দেখা যাচ্ছে এখানে।

ভিতরের দিকে কিছু জিনিসপত্র ডিজাইন ভাবে সাজিয়ে আছে রাখানো।

সামনে ফোনে চার্জ দেওয়ার বোর্ড রয়েছে।